আমি তো এখন উম ধর আমার এদিকে ধর পোল্টি মুরগি ছাগল এইসবের চাষ আছে, ঠিক আছে? plus তোর আমি ওই তোর মতন ওই সবজির চাষ টা করছি, ঠিক আছে? তো সবজির ব্যাপারে এই তো তোর আমাদের এবার তোর বাঁধাকপি টা বেশি ভালো হয়েছে কপি টা তো তুই কেনো বলছিস তুলে দেবো ব্যাপারটা? না বাঁধাকপি তুলে দেবো বলতে মানে ধর এখন যদি আমি বাঁধাকপি লাগাই তো ধর তোর আবার যে season টা আসছে গরমকালে তো বাঁধাকপি টা হবে না তার জন্য ভাবছিলাম যে এখন আর বাঁধাকপি টা লাগাবো না মানে লাগালে তো ঠান্ডার সময় পার হয়ে যাচ্ছে এবার গরম আসছে তো গরমে ধর অতো তো বাঁধাকপি ফলন দিবে না বুঝলি? হম তাও ঠিক হ্যাঁ সেদিকে একটা but আমি ধর অনেক আগে লাগিয়েছিলাম আর অনেক বেশি বড়ো জায়গাতে লাগিয়েছিলাম সেহেতু আর এইতো আরকি বেশি দিন না আর ধর এক সপ্তাহ তারপর আমি তুলে দেবো হ্যাঁ তো এখন মানে market এ বাঁধাকপির দাম কত করে দেওয়া হচ্ছে? দেখ আমার যা আমি ধর বাঁধাকপির size টা একটু বড়ো তো আমার per piece চল্লিশ করে বিক্রি হচ্ছে এবার ধর আহ এবার বাজারে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ করে আমি আমার বিক্রি করছি পঁয়তিরিশ চল্লিশ এ, ঠিক আছে? এবার এক একটা বাঁধাকপি এক কিলোর কাছাকাছি চলে যাচ্ছে এক কিলো পার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই অনুযায়ী ধর কী বলবো মানে যারা কিনছে তাদের মানে আহ দি টাকা দিতে অসুবিধা হচ্ছে না আর তারা বেশিরভাগই ধর সবাই আমার চেনা জানা সেহেতু আমার কাছে কিনছে সব কিছু হম তো সব মিলিয়ে ঠিকঠাকই চলছে আর ধর আহ আমাদের ধর প্রচুর চাষ হয়ছে তো হম তো সেহেতু একটা ভালো profit আসবে আর এ বছর ধর আহ season টাও ভালো গেছে হ্যাঁ সেহেতু বাঁধাকপি গুলো ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে হ্যাঁ ওটাই এবার ধর তোর ভালো হয়েছে তালে বেশ ভালোই সবজি ফলিয়েছিস তো ভালো তালে দাম টাও পাচ্ছিস মানে বেশ তু মানে কতদিন আগে লাগিয়েছিলিস সেটা বলতে পারবি? আমি ওই তোর কখন হবে November, November December হবে ও তো মোটামটি বেশ আগেই লাগিয়েছিলিস তালে হ্যাঁ তালে এ মাসে তো প্রায় তোর তাও পুরো বিক্রি হয়ে যাবে আশা করি প্রায় বিক্রি হয়ে গেছে আর ধর ধর ষাট percent বিক্রি হয়ে গেছে আর forty percent আছে তো এই forty percent টা মানে যবে বিক্রি হয়ে যাবে তবে মানে কী বলবো এদিক থেকে সব clear হয়ে যাবে তখন দেখবো যে গরমের কী কী season এ যেমন বলছিস টমেটো হম তো তেমনই অন্য কিছু জিনিস লাগাবো আর তো ধর তার পাশা পাশি তো ধর ওই others farming গুলো আমার আছে ওই দিকেও চলছে হম সেদিক থেকে আমার অভাব হচ্ছে না কোনো কিছুতে কারণ ধর সব কিছু যেহেতু আছে হম তো চলে যাচ্ছে ও ওটাই বেশ ভালো আর এখন মানে আমি যেহেতু লাগাইনি তার জন্য ধর তোকে বলছি আমি but আমার তো চাষ বেগুনের চাষ যদি এখন করি তো আমার তালে ফলন টা ভালোই আসবে আর ধর এখন তো কেও লাগাইনি যেহেতু আমি এখনো জমিতে চাষ করি তো তোর ধর আমার তখন আমার একটু বেশি যখন বিক্রি করতে যাবো ধর কেও যেহেতু কেও এখন লাগায়নি তার জন্য

যেহেতু তোর জিনিসটা যখন others রা যখন বিক্রি করবে তখন সেগুলো ছোটো ছোটো বা দেখতে ভালো হবে না সবুজ সবুজ হবে কাঁচা কাঁচা আর তোর টা দেখবি লাল লাল টমেটো হবে তো সব দিক থেকে ভালো হবে চেষ্টা কর হ্যাঁ ওটা আমি ভাবছিলাম যে তালে এখন ধর সবজি চাষ করলে তালে বেশ ভালোই পাবো তার জন্য ভাবছিলাম যে নিয়ে এসছি মানে হাট থেকে আমার গিয়েছিলাম মানে তোমার দোকান থেকে নিয়ে এসছি তো মানে আমি এই কদিনের মধ্যে লাগিয়ে দিবো টমেটো চারা তো নিয়ে এসছি কিনে পাঁচ টাকা করে piece নিলো তো তোর ওই পাঁচ থেকে ছশো piece এর মতো নিয়ে এসছি তো এখন লাগাবো ভাবছি তা তুই যদি মানে লাগাতে চাস

হম চিন্তা নাই তালে আহ আহ তালে তো আমার খুবই ভালো হয় যে তোর কাছে পেয়ে যাবো আমি জিনিসটা তালে আমি আর খুঁজতে যেতে খুঁজতে যাবো না বা অন্য কারোরই কাছে বেশি দাম দিয়ে কিনবো না, ঠিক আছে? তো তালে এক কাজ করছি আমি আমার মানে budget হিসেবে দেখে নিচ্ছি যে কতটা আহ লাগানো গেলে আমার মানে profit টা আসবে কারণ ধর শুধু তো টমেটো চাষ টা করলে হবে না আরো extra অনেক কিছুই আছে তো সব গুলোকে যেহেতু দেখতে হবে তো সবদিকে মানে ধর খেয়াল রাখতে হবে যাতে সব দিক দুদিকই বজায় থাকে ঠিক আছে? যাতে আমার profit টাও আসে আর যেন চাষ টাও ভালো হয় তো সেই অনুযায় দেখবো যে ক~কতটুকু জায়গা লাগবে তালে সেই অনুযায় তোর কাছে গিয়ে আমি আহ ততটাই আহ মানে মাল তুলে নিয়ে চলে আসবো আর তোকে half payment করে রেখো দেবো, ঠিক আছে? half payment করে রাখলে হবে তো তোর, তাই না? হ্যাঁ হ্যাঁ half payment করে রাখলেই হবে যখন তোর মোটামটি যখন দেখবি half payment করে দিবি তখন তোর ওগুলার তোর time চলে আসবে যখন তু দেখবি না এখন আমার পয়সাটা দিয়ে দিলে ভালো হয় তখন তু দিয়ে চলে যাবি কোনো ব্যাপার না ঠিক আছে? তো এখন বলছি তোকে বল তোর মানে এখন ধর extra আমার যদি বেশি চারা বেচেঁ যাই তো ধর এবার আমিএবার তুই যদি নিবি বলিস তো তোকে দিয়ে দিবো এবার others যদি ওরা নেবো বলে তালে ওদেরকে আমার বিচতে হবে তুই আগে থেকে বলে রাখিস যে আমি নেবো তালে আমি রাখতে পারবো এবার যদি তুই যদি নেবো না তালে তো আমি নষ্ট করতে মানে তালে আমার তো loss হয়ে যাবে তো নষ্ট হয়ে গেলে হম হম না না নষ্ট হবে না আমি তো বলছি নেবো তোর কাছে ঠিক আছে রেখে দিস ঠিক আছে? কারণ আমি তোকে আজকে বা কালকের মধ্যে পরিমাণটা জানিয়ে দেবো যে এত পরিমানে ঠিক আছে? তো সে অনুযায়ী তুই রেখে দিবি তালে আর কী বলতো অসুবিধাও হবে না হ্যাঁ তালে আমার ধর আহ যতটা area থাকবে ততটা area তে লাগিয়ে দেবো আমি আর যদি আমার কিছু বাঁচে বাঁচবে না কারণ ধর area তো আমার প্রচুর বড়ো সেহেতু অসুবিধা হবে না তো সবদিক থেকে মানে কী বলবো চাষ টা যদি ভালো হয়ে যায় তালে তো আরো ভালো হ্যাঁ আর তো তোর কাছ থেকে নেবো যেহেতু সেহেতু আমি ভর্সাযজ্ঞ পাবো যে না বীজ ভালো পাবো আর বীজ ভালো হলেও ধর জিনিসটা ভালো হবে তাই না? হ্যাঁ অবশ্যই এবার বীজটা বীজ তো মনে কর ভালোই হয়েছে এবার মানে এবার ধর তোর জল ধরা জল ধরতে অতটা হয় নি তার জন্য তোর বীজটা এবার ভালোই বেরিয়েছিলো এবার ভালোই তোর হয়েছে আর বেশ মনে কর দেখতেও ভালো মনে কর বেশ এখনকার যে যে টমেটো টা এসছে না তো তোর দেশী টমেটো বুঝলি মানে ফলন টা বেশ ভালো আসবে এ বীজে হ্যাঁ কী বললি দেশী টমেটো না কী?

হম কারণ কী বলতো দেশী জিনিসের দাম always বেশি থাকবে কারণ hybrid এ ধর অনেক কিছু দেওয়া থাকে injection push করা থাকে বা ধর কী বলবো হয়তো দেখতে একটু মোটা হয় বা but সেইরকম স্বাদ পাওয়া যাই না আর

তো মানে তুই ওখানে আমার কাছে মোটামটি তোর ধর দশ থেকে পনেরো কাঠার মতো ধর হয়ে যাবে আছে আমার

হম তালে বাকিটা তুই আমাকে parcel করে দিস ঠিক আছে? আমি একদিন গিয়ে তোর কাছ থেকে বাকিটা নিয়ে চলে আসবো তোর যেটুকু লাগবে আমার সেটুকু লাগবে বাকিটা আবার তোকে ফেরত দিয়ে দেবো তুই আহ বিক্রি করে দিবি sell করে দিবি তাহলে ধর আমারও লাগানো হবে তোরও হবে plus ধর sell ও করা হবে সেতে তোর loss ও হবে না ঠিক আছে? আর আমার payment টা আমি তোকে বললাম যে আহ যতটা পরিমাণ লাগবে ততটা দেখে নেবো নিয়ে কত হবে তুই আমাকে হিসাব করে দিবি সে অনুযায় তোকে আমি একটা amount একটা মানে ধর sixty percent amount দিয়ে চলে আসবো হম আবার ধর

হম হম এটা করলে খুব ভালোই হবে ঠিকই বলেছিস তালে আমি মানে সেকটা তোর ই করে নেবো তারপর যেগুলা মানে থাকবে time মতো এসে আমার কাছ তালে নিয়ে চলে যাবি নিয়ে চলে যাবি কী ধর আমি তালে এদিকে সব তালে ঠিকঠাক করে রাখবো তুলে তোর মানে parcel করে রেখে দেবো তারপর তু তু সময় মতো করে একদিন এসে নিয়ে চলে যাবি হম হম হম একদম একদম চিন্তা নাই হ্যাঁ ঠিক আছে? তুই রাখবি তুই রেখে শুধু আমাকে একবার phone করে দিস যে ভাই আমি তোর জন্য রেখে দিয়েছি তো তুই এসে নিয়ে যা ঠিক আছে? তো তোর কোনো চিন্তা হবে না আমি এসে করে ঠিক timing bike করে বা কাওকে নিয়ে গিয়ে আমি জিনিসটা নিয়ে চলে আসবো ঠিক আছে? আর কী বলছিলাম হম তুই আহ পোল্টির কোনো খাবারের ব্যবস্থা করে দিতে পারবি কারণ ধর আমার তো একটা পোল্টির farm আছে তো এবার ওখানে খাবারের প্রচন্ড অসুবিধা হচ্ছে ঠিক আছে? কারণ ধর ওদের খাওয়ার গুলো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক তো এবার না পাওয়া গেলে তো বুঝতেই পারছিস ওদের কতো অসুবিধা হবে তো সেই অনুযায়ী তাই জন্য তোকে বললাম যে তোরা যেহেতু গ্রামের দিকে থাকিস সেহেতু তোর ঐদিকে একটু মানে পল্টির farm টা বেশি থাকবে তো ওরা ওদেরও ধর খাবার দাবার ব্যবস্হা আছে তো ওরা জানবে তো ওদের কাছে একটু জেনে আমাকে জানাবি? হ্যাঁ পোল্টির farm এর খাবার তো যাই মানে আমাদের পাশে গ্রাম থেকে যেখানে godown আছে ঐখানে থেকে ধর নিয়ে যাই তো তোর মানে godown এর এদিক থেকে আমি যাবো একদিন সময় সময় করে নিয়ে তালে বলে দিবো মানে proper ক বস্তার মতো লাগবে সেটা যদি আমাকে আন্দাজ করে বলতিস তালে আমি তালে আমি godown এ বা এখানে গিয়ে তালে মালিক টাকে বলে দিতাম যে এত বস্তা আমার খাবার লাগবে তো কত কী পরবে সেটা আমি জিজ্ঞেসা করে নিতাম

বারবার যাতে আর খাবার তো ধর নষ্ট হবে না সেহেতু ধর সব দিক থেকেই ঠিক থাকবে আর মুরগিগুলো ধর যতটা পরিমাণে বেশি খেতে পারবে তত তারাতারি বড়ো হবে হম

ওকে জিজ্ঞেস করে নিবি যে মুরগির সাথে সাথে ছাগল হ্যাঁ? ছাগল টাগোল এদেরও এদেরও মানে ই নেই কিনা কী বলে আহ খাবার খাবার পাওয়া যায় কিনা ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ ওটা ওটা ওটাই বললে বেশ ভালই হবে তো পয়টিরিষ একবারে নি অতগুলো মানে অত অতটা মানে এক এক বস্তা তো এমনিতে তো তোর মানে দাম তো ওকে কমাতেই হবে কারণ দেখ আমি এতগুলো আমি মাল নিবো একসাথে যখন তখন তো দাম তো একটু বলবে তো ঠিক আছে তুই যখন বলছিস তখন বলে দিবো তবে গাড়িতে করে নিয়ে গিয়ে তালে তোর মানে যেটা পোল্টির farm যেখানে ঠিকানা টা যেখানে তুই করেছিস সেখানের ঠিকানা টা মানে দিয়ে দিবি তালে বেশ ভালো হতো তালে একবারে তোর এইদিকে মালটা নিয়ে গিয়ে তখন তোর যেই হোক তো গাড়িতে করে মালটা নিয়ে গিয়ে ওখানে তখন তোর কাছে দিয়ে চলে আসতো হম আমি যখন তোকে তুই যখন যাবি ওর কাছে ওর কাছে গিয়ে আমাকে একটা phone করিস ঠিক আছে আমি তোকে বলে দেবো সব কিছু ঠিক আছে সেই অনুযায়ী তুই যাবি গিয়ে পরে ওকে বলে দিবি ঠিক আছে আর আগে তো দেখি যে দাম কত বলছে কারণ ধর আরেকটা পল্টি farm আছে আমার ওখানে তো ওরা আমাকে বলেছে হম সেই অনুযায়ী দেখবো যে যার দামটা কম পড়বে তার কাছে মালটা নে~নেওয়ার তাই না? হ্যাঁ সেটা তো অবশ্যই কিন্তু আমার যতটা সম্ভব মানে আমাদের এই গ্রামের দিকে বেশি কমই নেই মানে তোর যেহেতু এই জায়গা পোল্টির farm টা একটু বেশি মানে আমাদের গ্রামে প্রধানত পোল্টির farm টা মানে নাই নাই করে ধর আমাদের গ্রামেই তো সাত খান পোল্টির farm আছে ঠিক আছে? সাত টা তো সাতটা যদি আমাদের গ্রামে থাকে আর ওই যেই গ্রাম থেকে মানে godown টা আছে মানে ওই গ্রামেও আছে পোল্টির farm আছে এদিকে দামটা একটু বেশ normally চলে মানে ধর দু তিন খানা মতই আছে বুঝলি? উম হম হম তো ঠিক আছে রাখছি আমি পরে পরে phone করছি।

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম, কেমন আছেন ভায়া? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তারপরে বল অনেকদিন হলো তোমার দেখা সাক্ষাৎ পাওয়া জানা সেই ভাবে আরকি এই যে ভায়া Dhaka থেকে আসলাম, গতদিন, Dhaka এ গেছিলাম তো এই কারণ এ আরকি দেখা সাক্ষাৎ করা যাচ্ছিল না ও আচ্ছা Dhaka এ, Dhaka এ কি পরাসনার জন্য নাকি অন্য কোনো কাজ ছিল? না মানে Dhaka তে গিয়েছিলাম ISSB দিতে যাওয়ার জন্য ISSB টা মূলত এটা কিসের কেয়ামত তো এই সম্পর্কে ধারণা নেই একটু কি details এ বলতে পারবা? হ্যাঁ অবশ্যই কেন ISSB র full meaning হচ্ছে আপনার inter services selection board এটা হচ্ছে আপনার officer selection এর last stage ও মানে এইখান থেকে direct officer পদে ঢোকা যায় সৈনি~ আর মানে army, police এদের যেইগুলো এদের তো সুধু প্রথমেই inter আর SSC বসে সেই মানে সৈনিক পদে নেই তাইত? হ্যাঁ আসলে police দের বিষয় টা একটু আলাদা হয় কিন্তু army navy আর air force এর যেটা হয় যে এটা সৈনিকদের আলাদা selection থাকে পদ্ধুতি আর, officer দের totally আলাদা selection থাকে ও মানে officer পদে হইতে গেলে, মানে বিজ্ঞান বিভাগের স্বাস্থ্য সাথী হওয়া লাগবে তাই তো navy র ক্ষেত্রে সুধু বিজ্ঞানির থেকে য~ যাওয়ার প্রয়োজন হয় কিন্তু army, আর air force এর যে কোনো বিভাগ থেকেই এটা , SSC এবং SSC র result তাদের requirement অনুজাই নানা নৌ বাহিনীতেও তো দেখি তোমার হচ্ছে যে, মানে অন্য বিভাগের লোকজন নেয়ে আমার তো দুইটা বন্ধু আছে দুইটা বন্ধু বাণিজ্য শাখায় পড়তো তারা রয়েছে এখন হিসাব রক্ষিতের দায়িত্বে একজন আছে তোমার পাহাড়ের উপর আছে চট্টগ্রাম কোন একটা ঐখানে ওই জায়গায় তার পাহাড়ের ওখানে ডিউটি, মানে এরকম আর কি আরেকজন আছে ওই যে এ জাহাজের হিসাব রক্ষক নাকি বলে ওমানে ওই হিসাব কিতাবের side টা ও দেখে হ্যাঁ সৈনিক এবং নাবিক এর ক্ষেত্রে এটা হয় কিন্তু navy officer, commission officer এর ক্ষেত্রে তারা সুধু science থেকেই নেয়ে ও হ্যাঁ officer দের জন্য তো আলাদা extra কিছু যোগ্যতা কারণ তারাতো আর হয়েতো

হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন, আর এখানে officer এর selection হতে গেলে প্রথমে কিন্তু preliminary medical তারপরে viva এইটা এই দুটোতে select হওয়ার পরে কিন্তু written পরীক্ষা দেওয়া যাবে written এ ও কিন্তু select হতে হবে, written এ select যারা হবে তাদেরকে আবার ISSB দিতে হবে ও আচ্ছা তার মানে তোমার ওই যে সৈনিক যারা পরীক্ষা ডি~ বসে তাদের same ওখান থেকে select হয়ে আসার পরে এই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তাই তো?

আর এইটা এই preliminary medical, viva আর written যদি select হওয়া যায় তারপর দেখা যাচ্ছে অনেক সময় লাগে তারপর ISSB থেকে তাকে ডাকা হয় আর Dhaka contonment এ যেই ISSB office থাকত সেখানে গিয়ে ISSB attend করতে হয় ও আচ্ছা তাই এখানে কি মানে ছেলেমেয়ে উভয়ই কি আবেদন করতে পারে নাকি শুধুমাত্র ছেলেদের জন্য এটা?

army তেও female officer আছে, navy তেও আছে এবং air force এও আছে এমন কি air force এ female pilot officer ও আছে হ্যাঁ এখন মহিলাদের বেশি দেয়া হয় কারণ তোমার বিভিন্ন জায়গায় যে মহিলাদের জন্যই কিন্তু female লাগে কারণ পুরুষরা সেই ভাবে তাদের হ্যান্ডেলও করতে পারেনা মানে এইটা একটা আ আইনবিরোধী কাজ আর কি হ্যাঁ অবশ্যই এমন এমন কি নারীদের ক্ষেত্রে সুযোগ সুবিধাটাও একটু বেশি দেওয়া থাকে ISSB তে দেখা যাচ্ছে বিভিন্ন রকম test এ ছেলেদের তুলনায় মেয়েদের সময়টা একটু বেশি দেওয়া হয় তাছাড়া মেয়েদের ক্ষেত্রে test এর শিথিলতা ও কিছু থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের কে দেওয়া হয় আর মায়াদের কে মেয়েদের মতন করেই select করা হয় যেভাবে আসলে মেয়ে মানুষ দরকার হয় সেভাবেই select করা হয় হ্যাঁ তাদের হয়েত ধর বেসি duty কিনবা বেসি থাকেনা কারণ এই যে army, সে army, BGB এতে তো অনেক এ আছে তোমার মহিলা officer আছে তারা কিন্তু যে ফাঁকা জায়গায় যেয়ে বা সীমানার বাইরে যেয়ে তোমার হস্সে তারা রাত্রে একা মানে duty দিতে পারবে না এই এই বাদ্ধকতককতার জন্যে তারা অনেক সুযোগ অনেক ছার পায়ে আরকি

হ্যাঁ তিনি মনে কর প্রায়ই পনেরো বছর ধরে আমাদের রাষ্ট্রটাকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করেছে অনেক সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করছে আর আসছে তোমার এই ISSB তো মানে selection system টা কেমন এই সম্পর্কে যদি একটু বলতে তাহলে হয়তো ভালো লাগতো হ্যাঁ কেন নয় অবশ্যই বলব এখানে যেটা বলছিলাম আমি আগে আপনার যত প্রথমে written এ select হতে হবে, written এ select হওয়ার পরে আপনার সত্তে আপনি যেই phone number টা দিয়ে apply করেছিলেন প্রথমে সেই phone number এ ISSB আপনার সথে contact করবে messager মাধ্যমে, আপনার কাছে প্রথমে কি bio data চাওয়া হবে ISSB র যেই website থাকে সেই website এ আপনাদের কে bio data form fill up করতে হবে ও আর এই মানে এই~ এইখানে যাওয়ার বয়স সীমা সর্বনিম্ন আর সর্বোচ্চ কত? এখানে আসলে army, এবং navy তে আপনার যাওয়ার বয়েস সীমা হচ্ছে আঠেরো বয়স থেকে একুশ বয়স পর্যন্ত আর air force এ একবছর বেশি থাকে ইটা হচ্ছে বাইশ বছর ও আচ্ছা মানে তোমার এই air force এর এরা কি সুধু মানে বিমান পরিচালনার ক্ষেত্রেই নাকি তোমার ওই border গার্ড কিনবা নৌবাহিনীর মতো আমি তো আগে ভাবতাম যে নৌবাহিনীর লোকরা হচ্ছে শুধু নৌসেনা মানে তারা নৌকাতেই টহল দিয়ে বেড়ায় কিন্তু না তাদের ও মানে সংগঠন পুরোটা army দের মতন কিন্তু নদী পতে যখন বেশি আসে তারা হচ্ছে নদীপথের দুঃখ কিন্তু তারাও মূলত আর্মিদের মতই একইভাবে training প্রাপ্ত প্রায় একই কাজ এরাও করতে পারবে ওরাও করতে পারবে এবং তারাই ডিউটিটা তাদের মতই করেই করে কিন্তু যখন নৌপথে একটু বেশিই হয় তখন তারাই যায় আরকি জাহাজে জাহাজে যাওয়ার লাগলে নৌবাহিনীর লোকজন যায় এরকম কি বিমান বাহিনীতেও কি এমন কিছু নাকি special কিছু আলাদা আছে আছলে~ আসলে প্রত্যেকটা বাহিনীই হচ্ছে আপনার বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে, বিভিন্ন branch থাকে, শাখা থাকে, সেগুলো হচ্ছে আপনার অ্যাঁ air force এর যে শাখা গুলো আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে finance একটি শাখা সেখানে আসলে commerce এর student রা যায় এবং দেখা যাচ্ছে একটি শাখা হচ্ছে admin যেখানে হচ্ছে administrasive, administrative কাজ প্রশাসনিক কাজ হয়. আর একটা আছে engineering শাখা যেখানে হচ্ছে engineer দের কে নিয়োগ দেয়া হয়, আরেকটা আছে যে হচ্ছে যে GDP যেটার সম্পূর্ণ meaning করলে দাঁড়ায় general duties of pilot. তো এই g d p যে branch, এই branch এ যারা প্রয়োগ করে পরীক্ষা দিয়ে ISSB select হয় তারা ওই শেষমেষ তিন বছর ট্রেনিং পড়ে অ্যাঁ তারাই হচ্ছে air force এ plane পরিচালনা করে, plane ওড়াতে পারে. pilot এবং বিভিন্ন branch এ বিভিন্ন air force এ

ও আচ্ছা তালে এদের তোমার হচ্ছে training

না না, না না, officer cadet এ আসলে সবারই তিন বছর training হয়, আর ছয় মাস training যেটা হয় সেটা সৈনিক বা নাবিকদের হয় আর officer cadet এ তিন বছর training তার উপর হচ্ছে আপনার যেই officer cadet যারা selected হয় inter পরীক্ষা পাশ সে আপনার পরীক্ষা দেয়ার পর select হয়তো এই কারণে তাদের যেই

ও আচ্ছা তাই বল এর ভিতরে তো তোমার তালে এই শারীরিক প্রশিক্ষণ, মানসিক প্রশিক্ষণ, সব রকম প্রশিক্ষণ মিলায়ে অ্যাঁই উই এরা গড়ে তিন বছর ধরছে আর কি. হ্যাঁ সব রকম প্রশিক্ষণ মিলায়ে তিন বছর, তিন বছর প্রশিক্ষণ হয় এবং এর সাথে পড়ালেখাও তো আছে এ কারণে আর কি এটাকে আসলে long course বলা হয়. দীর্ঘমেয়াদি যে course টা বলা হয় তিন বছর পরে আপনার পড়ালেখা যাদের শেষ হয় না তারা office circle এ job করে ও পড়ালেখা চালাতে পারে. তবে আরেকটা জিনিস জানা ছিল যে এরা তো ধরো officer হইল কিন্তু মানে এই টিকলো চাকরিতে, তা এই তিন বছরে কি তারা training চলা কালীন সময় তিন বছরে কি বেতন খাবে নাকি তিন বছর এমনিই ওখানে ফাও খাটা লাগবে নাকি তিন বছর শেষ হয়ে গেলি তারা একবারে টাকা টা পাবে, বেতনের টাকা? training এ academy তে চর academy তে আপনার যাবার পরে যারা select হয় যারা যাতে কি নির যারা নির্বাচিত হয় তারা academy তে training এ যাওয়ার পরেই তাদেরকে bank এ একটি account খুলে দেওয়া হয়, আর সেটাতেই প্রতি মাসে তাদেরকে দশ হাজার টাকা বেতন দেয়া হয়. ও আচ্ছা, তাইলে তো একটা ভালো দিক দিয়ে যে অ্যাঁ তাদের পড়ালেখাও চলছে এদিকে তাদের family তেও ওই টাকাটা দিয়ে দিতে পারছে কারণ তাদের training চলা কালীন সময় তো তাদের নিজস্ব আর extra কোন খরচ হয় না ওইভাবে সেটা তো পুরোটাই সরকারের থেকে নেয়া আর হয়তো এদের canteen এ যে অল্প কিছু বাইরের খাবার খাওয়া লাগে ওই টাকাটা হয়তো নিজের থেকে দেয়া লাগে হ্যাঁ, প্রশিক্ষণ চলা কালীন সময়ে আনুষঙ্গিক কিছু খরচ নিজের থেকে যায়, তাছাড়া সকল কিছুই তা সরকারের দায়িত্ব থাকে এবং তাদের পড়াশোনাটাও সরকারের খরচেই হয়. অ তো ধরো এই তিন বছর তারপর এইখানে এইটা পাস করে কি তুমি অন্য stream বা degree করতে পারবা নাকি তোমার promotion তোমার অভিজ্ঞতার উপর হবে নাকি promotion এর অন্য কোন system আছে? আসলে honors এর পড়ালেখাতে তিন বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায় আর তারপরে যেই masters এর পড়ালেখা তারা office এর পরেই তারা পড়তে পারে তাদের কোন সমস্যা হয় না আর promotion তো হচ্ছে আপনার অ্যাঁ হচ্ছে service বা আপনার চাকরির পর চাকরির মেয়াদের ওপর depend করে অ্যাঁ আপনি কত দূর, কতদিন, কিভাবে আপনার দায়িত্ব সামলাচ্ছেন এইগুলোর উপর আসলে দেখিয়ে তারপরে time থেকে আপনার promotion দেওয়া হয়. কিছুটা আসলে ও আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখছি যারা মানে যে সেনাবাহিনীর যে major মানে প্রধান সে কিন্তু BGP তেও যায় যে প্রধান হয় আবার নৌবাহিনীতেও যায় মানে এই তিন বাহিনীর প্রধান শুধু ঘোরাফেরা করে এক বাহিনী থেকে আরেক বাহিনীতে চলে যায় কিছু কিছুদিন service দেয়ার পরে এখানে service দেয়ার পরে ওই জায়গায় চলযায়, এখান থেকে ওখানে যায় এইটা হয়. তা তোমাদের এখানেও কি এমন কিছু হয় নাকি? না আসলে প্রধানরা কখনো তাদের বাহিনী change করে না, পরিবর্তন করে না প্রধানরা একজন army প্রধান army প্রধানই থাকে, navy প্রধান navy প্রধানই থাকে আর বিমান বাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধানই থাকে. আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে BGP বা RAB এই যেই দুইটা বাহিনী এই বাহিনীর আসলে নিজস্ব কোন কর্মকর্তা বা officer নেই তাদের officer, army officer থেকেই দেওয়া হয়. সাধারণত দেখা যায় যে army officer থেকেই বেশি যায়. আবার কি navy, air force থেকেও যায়. তো তারাই আসলে দেখা যাচ্ছে তাদের দক্ষতা বা তাদের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে তাদের সাহসিকতা তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাদেরকে BGP অথবা RAB এ দেওয়া হয় পরিচালনা করার জন্য. তাও BGP তে যেহেতু নিজস্ব কোন officer বা কোন প্রধান নেই. আর আমি তো মানে জানি যে হচ্ছে তোমার RAB এ হচ্ছে police এর থেকেও অনেক কর্মকর্তা RAB এ যায়.

নৌ বাহিনীর, নৌ বাহিনী, পুলিশ সব জায়গা থেকে আসে আর কি হ্যাঁ RAB আসলে তিন বাহিনর সব থেকে দক্ষ দক্ষ officer এবং সৈনিকদের মিলিয়ে তৈরি একটি task force. কিন্তু দেখা যাচ্ছে BGP এটার এটার যেই সৈনিক বা সেখানেই যারা আছে তাদের আলাদাভাবে নিয়োগ হয় কিন্তু তাদের officer টাকে army থেকেই নেওয়া হয় army officer থেকে নেওয়া হয়.

Arbi কেমন আছেন আপনি? Arbi এই তো আমি ভালো, আপনি কেমন আছেন? Arbi ভালো আছি. তো আপনার দিনকাল কেমন চলছে? পড়াশুনো তো শেষের পর্যায়ে এখন কি কোনো চাকরি বাকরির চিন্তা করলেন? পড়ালেখা তো মাত্র diploma শেষ হয়ে আসছে, কিন্তু চাকরির পরিকল্পনা এখনো করিনি কারণ এখন তো আর চাকরির আবেদন করা যাচ্ছে না সেই জন্য করা হচ্ছে না আর কি. সরকারি চাকরির জন্য তেমন কোনো preparation নিচ্ছি না, আপনি কি নিচ্ছেন?

কারণ কী সরকারী চাকরি তে তো অনেক বেশি প্রতিযোগিতা, প্রতিদন্ধি বেশি, তো সেক্ষেত্রে কিন্তু একটা মানুষকে প্রচুর update হইতে হয়, তো সেক্ষেত্রে আমি আহ এখন থেকেই চাকরির জন্য preparation নেওয়া শুরু করব. জি, আচ্ছা অপু আপনি কি এটা জানেন graduation complete না হলে যে সরকারি চাকরির জন্য আবেদন করা যায় না. জি আপু এটা আমি শুনেছি. আমি শুনেছি যে degree র ক্ষেত্রে অ্যাঁ degree pass করার পর master's complete করার পর আবেদন করা যায় এবং আহ আমি যেহেতু honours করি আ honours আমি fourth year complete করার পরে আবেদন করতে পারবো কিছু কিছু sector এ. ও আচ্ছা, না আমি শুনছিলাম কা স্নাতক complete না হলে নাকি চাকরি আবেদন করা যায় না.

তো তাই আমি এখন বর্তমানে সরকারি চাকরির মানে ধারণা একটা মাথা থেকে রেখে আমি এখন বর্তমানে বেসরকারি বা IT sector চাকরী করার. কোন সুযোগ পেলে তখন IT sector জি তো আমার তো এই ধরণের কোনো সুযোগ নাই আমি সেক্ষেত্রে অ্যাঁ tuition করাচ্ছি এবং অ্যাঁ চাকরির পড়াশোনাটাকে কি করে করছি.

জি তো আপনি তো engineering সাইটে পড়তেছেন. আপনার পছন্দের বিষয় কি? আপনি কি ধরনের চাকরি করতে চান? আসলে আমার subject টা এটা হল computer science সেক্ষেত্রে আমারটা হচ্ছে software devloper. তো মনে করুন আমরা software develop করবো, software run করবো, website ready করা এই ধরনের কাজগুলো আমাদের. তো সেই ক্ষেত্রে আমার main আমার পছন্দের subject হচ্ছে database. আমি যদি কোন IT sector এ যদি আমি এই database নিয়ে বা web design নিয়ে বা oracle programming python এই ধরনের কোনো চাকরি পেয়ে থাকে তাহলে আমি ওই ধরনের IT sector গুলা তে চাকরি করার ইচ্ছা আছে আর কি জি আচ্ছা. আর এছাড়া বর্তমানে সরকারি চাকরি যেমন তেমন বেসরকারি চাকরি~ সরকারি চাকরিতে normal মনে করো আমাদের যোগ্যতা হয়ে ওঠে না আমরা ঘুষ দিয়ে ঢুকি সেটা হচ্ছে আলাদা matter. কিন্তু বর্তমানে বেসরকারি চাকরি গুলাতেও মনে কর ওই same সরকারি rules এ ওরা ঘুষ নেওয়ার জন্য বসে থাকে তো সেই ক্ষেত্রে মনে করুন এখন বেসরকারি চাকরির ক্ষেত্রেও চাকরির সুযোগটা অনেকাংশেই কমে যাচ্ছে. জি বিশেষ করে যদি অ্যাঁ কারো অ্যাঁ মাধ্যম থাকে আত্মীয়তা থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সহজেই চাকরি পাচ্ছে. কিন্তু তাদের কোনো আত্মীয়তা নাই বা ভালো skill ভালো skill ছাড়া মোটামুটি অনেকেই কিন্তু চাকরি পাচ্ছে না, দেখা যাচ্ছে যে ভালো skill আছে. তবু কিন্তু লোক না থাকার কারণে আর্থিক সহযোগিতা না থাকার কারণে কিন্তু তাঁরা চাকরি পাচ্ছে না.

আর এছাড় এরা মনে করেন না. আমার কিছুদিন আগে আমার ভাইয়্যা একটা চাকরি আবেদন করছিল. একটা international একটা company তে. তো আমি company টার নাম বলতে চাচ্ছি না.

তারপরে যখন result গুলা দেখালো তখন result গুলো দেখে বলল যে আপনার result টা অনেক ভালো. আপনাকে আমরা বুঝতেছি. আমাদের যা আমাদের office এ আপনার job confirm ধরে নেন. হম তারপর কি হলো?

না. তো আমার ভাইয়্যা বলল obviously আপনাদেরকে মিষ্টি খাওয়াবো. আপনারা আমাদেরকে~ আমাকে আমি কোনদিন join করবো. আপনি আমাকে join letter দেন. আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসতেছি.